এটা হচ্ছে আই.সি.আই.সি.আই ব্যাঙ্ক ।

দুর্দান্ত লাগছে দেখতে পেছনে লাল রঙের কাপড় এবং সাইড -এ একটা চেয়ার -ও রাখা।

এই মার্কেট -এর একসা এক ওপর একপ্রান্তে অনেকগুলো দোকান খোলা আছে যেই দোকানগুলো

রাস্তার অপর প্রান্ত এক প্রান্ত দিয়ে--

এবং মাঠের পাশে যেখানে মাঠের মধ্যে অনেকগুলো ছেলে খেলা করছে ।

রাস্তার মধ্যে অনেক মানুষ জন যাতায়াত করছে দেখা যাচ্ছে।

হলুদ নীল লাল কালার -এর এবং জলাশয়ের একপ্রান্তে--

এবং দোকানটার বোর্ড টা লাল রঙের।